যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের মধ্যে কিছু ড্রেস পরে আছে লাল রঙের।

কিছু আছে সাদা কালো রঙের কিছু আছে গোলাবি রঙের এবং একটা বাইরে লোহার গেট আমরা গেট দেখতে পাচ্ছি।

আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এটা একটা--

এবং কি লাল গোলাবি রঙ্গের ফুল।

আপনারা দেখতে পাচ্ছি এখানে ওরা--

আর ঠিক পাশাপাশি আমরা দুইটা কালো রঙের--

এই বাড়িটি রাজবাড়িতি বা রাজপ্রসাদটি দেখা যাচ্ছে।

বাস গাড়ি দাঁড়া করানো হয়েছে।

ধুলো পরে খুব নোংরা হয়ে রয়েছে যত সম্ভবত।

আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এটা একটা চায়ের বাগান।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই অনেকগুলা গাই--

আমরা দেখতে পাচ্ছি--

তার পাশে এক--

এবং এখানে চেয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে --

আর এই দোকানগুলোর বাইরে ঠিক--

কিছু মেয়ে ওইপাশে থেকে আসছে।

মারুতি ভ্যানও দেখতে পাচ্ছি আমরা।

পাশে সামনে দিয়ে কিছু বেড়াও আছে সাদা কালারের ।